একটা রাস্তা রাস্তার আগে বহুতগুলা গাড়ি আছে।

একটা মানুষ সাদা রঙ্গের স্কুটি চালিয়ে আগে দিকে যাচ্ছে।

একটা দোকান হয় দোকানের উপরে ব্যানার এ লিখা আছে বস্তর ডেয়ারি ফার্ম ।

কিছু মালা ঝোলানো আছে কিছু চিপস আছে বাইরে।

এটা একটা ছবি হয় এই ছবিতে চারটা ছোট-ছোট বাচ্চার ফটো নেওয়া হয়েছে।

বাচ্চার পিছন দিকে সিঁড়ি আছে ওটা লাল আর সাদা রঙ এর।

পিছনদিকে একটা মানুষে ইট দিয়ে সাজাচ্ছে ওয়াল কে।

তলে পার্কিং লিখা আছে পার্ক করার জন্য গাড়ি তলে।

হোটেল -এর ওপরে একটা জানলা আছে যেটা নাকি বন্ধ আছে।

সাইড এ সাইড এ ছোট ছোট বাচ্চা ওরা মাটিতে বসে আচে।

পিছন থেকে ওয়াল টা সাদা রং দিয়ে রং করা হয়েছে নীচের দিকে লাল রঙ্গে।

এটা একটা ছবি হয় এই ছবিতে একটা বৃদ্ধ আন্টি আর আঙ্কল ফটো নিচ্ছে।

ড্যাম থেকে জল আসছে বহুত বেশি।

আন্টি আঙ্কেল এর পিছন দিকে রড দিয়ে বানানো হয়েছে।

এই ছবিতে তিনজন মানুষ কাম করছে।

একজনে কালো রঙ্গের কাপড় লাগিয়ে রেখেছে।

দুইজনে সাদা রঙ্গের গেঞ্জি লাগিয়ে কাম করছে।

চারজন থেকে একজন ছেলে তিনজন মেয়ে হয়।

ছেলেটা নীলো রঙ্গের কাপড় লাগিয়ে দাঁড়িয়ে আছে।

তিনটা আন্টি থেকে দুইটা আন্টি নিজের গলায় গেহানা লাগিয়ে আছে।

পিছনদিকে বহুৎ সুন্দর সুন্দর ফুল লাগানো হয়েছে।

সামনে একটা সাদা রঙ্গের বাস আছে ট্রাক আছে।

এই ছবিতে বহুতগুলা মানুষ একটা মন্দিরের দিকে তাকিয়ে দেখছে।

গাছগুলা পাতলা পাতলা সবুজ রঙ্গের পাতা আছে।

সামনে একটা মেয়ে সাদা রঙের ড্রেস লাগিয়ে দাঁড়িয়ে আছে।

সামনে একটা মানুষ গোল্ডেন রঙ্গের কাপড় লাগিয়ে দাঁড়িয়ে আছে।

বহুৎ মানুষ ওরা কাঠ দিয়ে জায়গাকে ঢেকে রেখেছে।

জায়গাটা চারোদিকে রড দিয়ে সাজানো হয়েছে।

এই ছবিতে বহুতগুলা মানুষ আছে বহুৎ মানুষ ওরা একদিকে দেখছে সবাই।

একটা ছেলে নীল রঙের কাপড় আর একটা ছেলে গোলাপি রঙ্গের কাপড় লাগিয়ে আছে।

দুইটা চেয়ার এর রং হল সাদা রঙের একটা চেয়ার এর রং হল কালো।

এই বড়টা জায়গাটাকে লাইট দিয়ে সাজানো হয়েছে।

গ্রীন লাইট ব্লু লাইট লাল লাইট দিয়ে সাজানো হয়েছে।

একটা মানুষ নিজের একটা ছোট ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ফটো নিচ্ছে।

এটা একটা বহুতই সুন্দর মসজিতের গেট হয়।

গেট এর উপরে উর্দু শব্দে কিছু লিখা আছে গেট টা একটু খুলা আছে।

ছেলেটা হালকা কালার রঙ্গে কাপড় লাগিয়ে নিত্য করছে।

মানুষটা সাদা রঙ্গের শার্ট লাগিয়ে আর জিন্স প্যান্ট লাগিয়েছে।

ভিতরে একটা মানুষে লাল রঙের শার্ট লাগিয়ে ফোন এ কথা বলছে।

ভিতরে দুইটা টিউবলাইট আছে বাইরে একটা বাইক পার্ক আছে।

সেলুন এর উল্টাদিকে একটা দোকান আছে নাম হলো লাকি বেকারি ।

একজন ফোন এ কথা বলছে আরেকজন একটু নিজের একটা হাত নিজের পকেট এ ঢুকিয়ে আছে।

বাইরে সাদা রঙের থার্মোকল দিয়ে সাজানো হয়েছে।

সামনে মহিলা আছে তিনজন একটা প্যান্ডেল কে দেখছে।

আরও কিছু মানুষ আছে ওখানে বাচ্চাকে গাড়িতে বুঝাচ্ছে ঘোরাচ্ছে।

বাইরে দরজাটাকে আয়না দিয়ে বানানো হয়েছে।

এটা একটা এস_বি_আই এর এ_টি_এম কাউন্টার হয়ে।

একজনে সাদা রঙ্গের গেঞ্জি লাগিয়ে আছে আরেকজন সাদা রঙ্গের গেঞ্জি লাগিয়ে আছে।

পূজার মানুষের হলদি রঙের কাপড় লাগিয়ে বসে আছে।

পেছনদিকে নীলো রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে।

উপরে সাদো আর গোলাপী রঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে।

বহুতই সুন্দর জায়গা এই জায়গাতে পুরা বরফ আছে।

বরফের রং সাদা হয় এইখানে বহুত মানুষেরা আছে।

এই রাস্তাতে আগে দুজন মানুষ দাঁড়িয়ে আছে।

সামনে একটা স্করপিও গাড়ি আছে কালা আর সাদা রঙ্গের।

পেছন দিকে বহুৎ বড় স্টার আছে যেখানে জিসাস ক্রাইস্ট টাকে মূর্তি আছে।

পিছনদিকে ওয়াল এ জিসাস ক্রাইস্ট এর ফোটো আছে।

দোকানের সাইড এ সাইড এ সান এয়ারটেল ডিচ টি_ভি সা সামসাং বাজাজ টাটা স্কাই ভিডিওকন লিখা আছে।

সামনে দুইটা বাইক পার্ক আছে একটা স্কুটি আছে।

দুইটা বাইক এর রং হল কালা স্কুটি এর রং হল সাদা।

এই কাউন্টার এর সামনে দুইটা বাইক পার্ক আছে।

ওই মানুষের আগেদিকে বহুত ছেলে ওরা দাঁড়িয়ে ওকে তাকাচ্ছে।

পিছন দিকে জানালাতে গ্রিন রঙ্গের পর্দা লাগানো হয়েছে।

এই খালি জায়গাতে একটা ছেলে পিঠে লাল রঙ্গের ব্যাগ নিয়ে দাঁড়িয়ে দেখছে।

দুইটা মানুষ আছে এইটা একটা গ্যারেজ হয়।

এটা একটা রুম হয় এ রুম -এ পাকাটাকে সাদা রংয়ের টাইলস দিয়ে বানানো হয়েছে।

রুম এর ওয়াল গুলাকে সাদা রঙ্গের রঙ দেওয়া হয়েছে।

সবাই নিজের দুইটা হাত উপরের দিকে উঠিয়ে রেখেছে ওদেরকে একটা মানুষ শিখাচ্ছে ডান্স ।

ছেলেটা লাল রঙ্গের স্টেজ এ দাঁড়িয়ে আছে।

রাস্তাতে বহুতগুলা মানুষ আসা যাওয়া করছে।

দুইটা বড়ো দোকানের উপরে একটা বহুত বড়ো ব্যানার আছে সাদা রঙ্গের।

একটা মানুষ সাদা রংগের ড্রেস লাগিয়ে হাতে একটা ব্যাগ নিয়ে চলে যাচ্ছে।

দোকানের উপরে লিখা আছে ভারতীয় স্টেট ব্যাঙ্ক গ্রাহক সেবা কেন্দ্র ক্লোস্ক ব্যাঙ্ক লোক সেবা কেন্দ্র।

এইটা দোকান থেকে সাইড এ দোকানের নাম লিখা আছে প্লাটিনাম ।

দুইটা ছেলে কথা বলবে বলে দাঁড়িয়ে আছে।

পিছন দিকে কিছু আন্টি ওরা বসে হাত প্রণাম করছে।

এটা একটা বাজার হয় এই বাজারে একটা মহিলায় লাল রঙের ব্যাগ নিয়ে যাচ্ছে।

এটা একটা গুদাম হয় এই গুদামে বহুৎ মানুষ ওরা কাম করছে।

গ্রামের ভিতরে বহুতগুলা সাদা রঙ্গের বস্তা আছে।

দূরে কিছু বিল্ডিং আছে সামনে ঘাসের রং হল গ্রিন রঙ্গের।

ছবিতে একটা হাতি আছে হাতির উপরে একটা মানুষ দাঁড়িয়ে আছে।

হাতির নাকে লাল রঙ্গের কিছু লাগানো হয়েছে।

হাতির পিছনদিকে একটা মানুষ জল মারছে হাতিকে।

পেছন দিকে নদী গেছে নদীর উপরে একটা সাদা রঙের বহুত বড় ব্রিজ আছে।

একটা মানুষে গুলাবি রঙ্গের শার্ট লাগিয়ে দাঁড়িয়ে আছে।

এটা একটা জিম হয় এই জিম এ বহুতগুলা বেলুন দিয়ে সাজানো হয়েছে।

রুম এর ভিতরে সাদা হলুদ লাল রঙ্গের বেলুন দিয়ে সাজানো হয়েছে।

জিমের এর সব বস্তু ভিতরে আছে কালো আর সাদা রংগের।

এই ছবিতে একটা হলুদ রঙের প্যান্ডেল বানানো হয়েছে।

একটা মানুষে একটা রিস্কা চালিয়ে আগে যাচ্ছে।

অটো এর সামনে একটা মেয়ে একটা ছেলে আছে।

জায়গাটা খালি হয়ে আগে কিছু বাইক আছে পার্ক ।

পাঁচজন মানুষে পিটে ব্যাগ নিয়ে আছে।

ঢালাই তলে তলে রড দিয়ে বানানো হয়েছে।

একটা মানুষে হলুদ রঙ্গের শার্ট লাগিয়েছে।

টেমন সে কালো রঙ্গের গেঞ্জি লাগিয়েছে।

এটা একটা গুদাম হয় এই গুদামে দুই মানুষ কাম করছে।

সামনে একটা মানুষ কালো রঙের শার্ট আর প্যান্ট আর টুপি লাগিয়ে দাঁড়িয়ে আছে।

এই ছবিতে চারটা মেয়ে দাঁড়িয়ে ড্যান্স করছে।

উপরে ছাদকে লাল আর সাদা রং দিয়ে লং করা হয়েছে।

এ খালি জায়গাতে বহুতগুলা ছেলেমানুষ বহুত লম্বা লাইন বানিয়ে আছে।

একটা মানুষ হেলমেট লাগিয়ে উল্টা দিকে যাচ্ছে।

ছবিতে একটা মানুষে রংগের কাপড় লাগিয়ে দাঁড়িয়ে আছে।

মানুষটা নিজের দুইটা হাত পকেট এর ভিতরে ঢুকিয়ে আছে।

মানুষ ঢালাই দেবার জন্য রড গুলাকে সাজাচ্ছে।

পেছনদিকে সব মানুষে হলুদ রঙ্গের টুপি লাগিয়ে রেখেছে।

সামনে বহুতগুলা সাদা রঙ্গের পাতলা পাতলা টাইলস রাখা আছে।

সব মানুষোরা একটা বহুৎ বড় বিল্ডিং দিকে তাকিয়ে দেখছে।

চার্চ এ বহুতগুলা খিড়কি আছে তলে দিকে নীলো রঙ্গের।

একটা বিদ্যালয়ে হয় এই বিদ্যালয়তে বহুত বাচ্চা ওরা দাঁড়িয়ে আছে লাইন এ লাইন এ।

বাচ্চা সব ওরা সাদা রংয়ের প্যান্ট আর শার্ট লাগিয়ে আছে।

এইখেনে বহুত মানুষ আলদা-আলদা ঠু কাপড় লাগিয়ে যাচ্ছে।

দূরের মানুষ ওরা কালা আর সাদা রঙ্গের কাপড় লাগিয়ে আছে।

সাইট এ সাইট এ অন্যান্য মানুষ আছে ওদের সাথে।

পিয়ন দিকে দুইটা স্টার আছে একটা লাল রঙের একটা ভায়োলেট রঙের আছে।

হল এ সবুজ রঙ্গের কার্পেট দিয়ে বিছানো হয়েছে।